এখানে একটি ব্রিজের ছবি রয়েছে।

সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দূরে একটি পাহাড়ও দেখা যা --

টুথব্রা টুথব্রাশ থেকে শুরু করে সাবান থেকে শুরু করে--

কেক সোয়াবিন আলু ডিম থেকে শুরু করে যা যা যাবতীয় প্রয়োজন সব এখানে পাওয়া--

ইঞ্জিনিয়ার এখানে রয়েছেন তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন কিভাবে কি করতে হবে।

এই ছবিটি একটা স্কুলের ছবি।

এই বিদ্যালয়টি ওএনজিসিতে উপ অ অবস্থিত।

এব এই স্কুল -এর অনেক সুনাম রয়েচে।

ক্যান বিভিন্ন ধরনের গ্রিল এখানে পাওয়া যায়।

তারা মূলত এখানে ভোট দিতে ব্যস--

সবাই লাইন ধরে নিজেদের মত প্রকাশ করতে ব্যস্ত আ--

এখানে আমাদের বটতলা বাজারের একটি ছবি দেওয়া হয়েছে।

যা ছবি এখানে রয়েছে বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছে।

এটি মূলত ত্রিপুরা ইউনিভার্সিটিতে অবস্থিত।